একটা নীল রঙের গেঞ্জি পরিয়া হাতে একটা মোবাইল আসে।

বক্সের উপরে একটা পিঙ্ক কালারোর আসে একটা নীল রঙ্গের একটা জিনিস আসে।

উপরে একটা সাদা বক্স আসে ।

ওখানে ডিজাইন করা আসে নানান রকম রঙ্গের আসে।

যার ঝুড়ি দেখা যার গামলা দেখা যার বালটি দেখা যার ।

বাটির মইদ্যে গুগনি বুজা যার গুগনির উপরে পিঁয়াজ টিয়াজ কাটিয়া দেওয়া।

পিছন দিকে বিল্ডিং দেখা যার।

বিতরেও লাইট জ্বলে সামনে গাসপালাও আসে।

বহুত সুন্দর লাগের উফরে আকাশও দেখা যার ।

একটা শোকেস আসে শোকেসটা হলুদ রঙ্গের।

এখানে দুইজন সামনে মানুষ ডেখা যার দুইওজন মানুষের স গায়ে এ এ দুইটা স গ্রীন কালারের কুট আসে।

একজনের হাতে একটা বই আসে।

আর দোকানের মইধ্যে একটা সোটো টুল দেখা যায়।

এনে জল দেখা যার ।

শোকেজের উপরেও কিসু জিনিস আসে ভিতরেও কিসু জা জিনিস আসে।

মানুষটার অ্যা পরনে একটা কালো গেঞ্জিও আসে।

হাতের মইদ্যে একটা গড়ি আসে।

এর সামনে তিনজন মানুষ আসে পিসনেও মানুষ আসে এক দুইজন।

এরপরে একানের একটা অটোর মইদ্যে দেখা যায় একজন মানুষ আসে বিতরে একজন বাইরে আসে পাও একটা অটোর বিতরে দাঁড়া করাইয়া আসে।

এখানে একটা বিল্ডিং দেখা যার বিল্ডিংটা বহুত উঁসা আসে।

কিসু জলও দেখা যার নীচে জল আসে।